রাস্তার পাশে রাস্তাটি ক রাস্তাটি হল খোয়া ঠোয়া দেখা যাচ্ছে এমনি। আর উম পাশে একটা ফুল গাছ রয়েছে।

কজন বসে আছে কজন দাঁড়িয়ে আছে ব্যানার নিয়ে। উমমম পাঁচটি গোলাপি রঙের স্কুল -টি। পাশে একটা সবুজ রঙের সাইড -এ একটা ছোট করে স্কু-স্কুল -এর ওগুলো করা আছে।

পাশে চারদিক দিয়ে লোক রয়েছে। একজন সাদা জামা পরে রয়েছে নীল প্যান্ট । উম ভিতরে তিন চার জন কাজ করছেন।

একটি স্কুল ঘর আছে। স্কুল ঘরের মধ্যে হাতের কাজ শিখাচ্ছে। হাতের কাজের শেখাচ্ছে। কিছু মানুষ হাতের কাজ করছে কাগজ দিয়ে কাজ করছে।

আকাশ সাইড দিয়ে কতো লোকজন উঠছে সিঁড়ি দিয়ে। ভিতরে মন্দিরটির ভিতরে খুব সুন্দর লাইট জ্বলছে চারদিকটা।

এখানে সব জানলা দরজাগুলো খোলা জায়গাটা খুব সুন্দর। চারদিকে এ. সি. লাগিয়ে রাখা। উম ব কতোগুলো বউ পাশে বসা আছে এখানে একটি বসার জায়গা আছে ব একটি গাড়ি--

কিছু মানুষ হাঁটাচলা করছে মাস এদিক দিয়ে ওদিকে যাচ্ছে।

কোনো মা আ এই যে আস্তে এই জায়গাটি খুব সুন্দর। জায়গাটা তো খুবই বড়ো দেখা যা --

রাস্তা পারাপার করছে। ট্রলি ব্যাগ নিয়ে কেউ যাতায়াত করছে। কেউ মাল বহন করছে। গড়ি যাতায়াত করছে আকাশ দেখা যাচ্ছে সুন্দর একটি ভ্যান --

বড়ো-ও বিশাল বড়ো ব্রিজ । ব্রিজ -এর পাশ থেকে রয়েছে রেলিং দেওয়া।

ফুলগাছ রয়েছে পাশে একটি জায়গা গ্রিল দিয়ে ঘেরা। খুব সুন্দর জায়গাটি। চারদিক দিয়ে ল্যাম্প পোস্ট রয়েছে। আর নীচের এই জায়গাটি হলুদ রঙের রং করা । স্কুল যেখানে রং করা লাল রঙের--